তিনটি কালো পাখি দেখা যাচ্ছে যারা বসে আছে।

এবং একটি বাড়িও দেখা যাচ্ছে আর ছবিটি তোলা হয়েছে দিনের বেলা।

এছাড়াও এ ছবিতে অনেক গাছপালা দেখা যাচ্ছে।

সামনে একটি খোলা জমি দেখা যাচ্ছে-এ--

এই ছবিতে একটি জিম দেখা যাচ্ছে। জিমের মধ্যে অনেক রকমের মেশিন দেখা যাচ্ছে।